পিছনে আমি আরেকটি উপরে একটি প্লেন দেখতে পেলাম যেটা যাচ্ছে চারিদিক অপরূপ ফাঁকা আকাশ।

যাত্রীরা প্লেন - এর মধ্যে গেট দিয়ে ঢুকছে ।

নিজের চোখের সামনে আজকে এমন ভাবে দেখতে পাবো কখনো ভাবতে পারিনি দেখলাম হেলিকপ্টার টা ভীষণ বড়ো পাখা।

বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে আজ একটি জায়গায় আস--

চারিদিকে কি সুন্দর ফুলের টপ দিয়ে সাজানো। হলুদ নীল লাল। বাড়িটির সুন্দর রং ।

এক অপরূপ সৌন্দর্যময় পরিবেশ তৈরি হয়ে--